আ পাশে একটি বড় ট্রাক দেখা যাচ্ছে।

এখানে ঘরটিতে অনেকগুলি লাইট জ্বালানো আছে ঘরটির মিডিলে একটি টেবিল ও কয়েকটি চেয়ার রাখা আছে।

এখানে একটি পার্ক দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

ঘরটির দেওয়ালে ফ্যান লাগানো আছে দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

গাসপালাগুলি গাঢ় সবুজ রঙের।

এখানে একটি গর দেখা যাচ্ছে।

এখানে একটি স্কুল দেখা যাচ্ছে স্কুলটিতে অনেক বড়ো একটি মাঠ দেখা যাচ্ছে।